এবং দুপাশে অনেকগুলো কাপড় টাঙানো আছে।

কালো রঙের বড়ো বড়ো পাথর দেখা যাচ্ছে তাহার মধ্যে একজন ব্যক্তি সাদা রঙের গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট পরে ওপরের দিকে চড়ছেন এবং পাঁচজন ব্যক্তিকে--

গাছেও কয়েকটি শাখা প্রশাখা দেখা যাচ্ছে।

এটি একটি গৃহ যার মধ্যে সবাই এসে এক্সারসাইজ করে।

ও একটি বালক বসে--

এক্সেসাইজ করছে এবং অনেক যন্ত্র কালো রঙের আছে।

তাহার নিচে অনেকগুলো ছোট ছোট সবুজ ঘাস দেখা যাচ্ছে এবং অন্য পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে আকাশটা মেঘলা দেখা যাচ্ছে।

আমনে একটি বিছানা দেখা যাচ্ছে যাহার শেষ পান্ত্রে দুটি ব্লেংকেট ভাঁজ করা আছে এবং সামনেদিকে দুটি বালিশ দেখা যাচ্ছে বিছানার নীচে একটি বেগ দেখা যাচ্ছে এবং জানলা খোলা দেখা যাচ্ছে।

সামনে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে ডিভাইন টাচ ক্লিনিক ।

বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে রাস্তার সামনে দিয়ে দুজন ব্যক্তি হেঁটে আসছেন একপাশ দিয়ে অন্যপাশ দিয়ে একজন মহিলা হেঁটে আসছেন রাস্তার দুপাশ দিয়ে অনেক ছোট বড়ো গাছ দেখা যাচ্ছে।

দুটোর মধ্যে দুটো করে এবং দুটোর মধ্যে একটি করে ল্যাপটপ রাখা আছে কমলা এবং নীল রঙের দুটি টুল রাখা আছে।

একটি আকাশী এবং সাদা রঙের ঘর।

এটি ঘর দেখা যাচ্ছে যাহার একপাশে ওয়ালের মধ্যে সবুজ রং করা আছে এবং অনেকগুলো ডাল প্রশাখা আছে।

টিনের ঘর দেখা যাচ্ছে।

একটি মোটরবাইকে তিনজন ব্যক্তি আছে অন্য দুটি মোটরবাইকে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তাহার পেছনে একটি স্কুটিতে দুটি হাত দেখা যাচ্ছে তাহার পাশে এক--

ওনারা সেলফি নিচ্ছেন।

একজনের হাতে একটি নীল রঙের ক্যামেরা আছে একজন ব্যক্তি এক--

একটি রেস্টুরেন্টের মধ্যে ব্রাউন রংয়ের সোফা আছে।

লাল রংয়ের কার্পেট বিছানো আছে সাদা রঙের এই--

ড্রইং করছে এবং সামনের বেঞ্চে যে ছেলেটি বসেছে সে সাদা রংয়ের পোশাক পরেছে এবং অন্য বাচ্চারা--

বাজারের পেছনে সবুজ রঙের বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এটি একটি রেস্টুরেন্ট মনে হচ্ছে রেস্টুরেন্টের সামনে দুটি স্কুটি আছে একটি স্কুটিতে একজন পুরুষ লোক বসে আছেন রেস্টুরেন্টের মধ্যে অনেক আলো জ্বলছে।

নাম জম্পোই এবং একটি অরেঞ্জের সিম্বল --

একটি বিল্ডিং দেখা যাচ্ছে যাহার সামনে ল্যাপটপে অর্ধেক অংশ দেখা যাচ্ছে ল্যাপটপটি টেবিলের ওপর বসে আছে সামনে একটি হলুদ রঙে ক্যালেন্ডার দেখা যাচ্ছে এবং অন্য পাশে অনেকজন ব্যক--